আচ্ছা one two three four then আবার one two three forukey আবার দেন one two three forukey আবার দেন one two three বেশি হয়েগেছে one two three four okay যত বার password চাইবে ততবার দিলেন তার পরে four option এ click করবেন এখন যদি আপনি এটা কেটে দেয় এখন যদি কেটে দেন আপনার এটার মধ্যে আস্তে one two three four then আবার দেখ one two three four একটু বেশি দেখছি এখন এই যে এখন alt option টা চলে আসল সর্ব শেষে যে আকর্ষণটা আপনাদের জন্য আছে আহ সেটা হল যে আপনারা অনেকেই এই যে এতক্ষণ কাজ করছি তাই না এখন হঠাৎ করে যদি বিদ্যুৎ চলে যায় তো ভাইয়া আমি কি করব আয়রা আপনি যে হোক TV দেখছেন সবাইকে তো যাক হোক আপুরা অনেকে আমার video দেখেন তো দেখ এখন আমি কি করব হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় তাই না গ্রামে আমরা যারা আছি কাজ করতেছি কাজ করতেছি হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলো current চলে গেলো তো আমার এটা তো ওই সময় check করলাম তাহলে পাঁচ ঘণ্টার কাজ করলে পাঁচটা ঘণ্টার কাজ আমার শেষ বা দু ঘণ্টার কাজ করলে দু ঘণ্টার কাজ শেষ তাহলে তা কিছুই দরকার নেই তাহলে এটার জন্য একটা সেটার জন্য কি করব? সেটার জন্য হল যে f twelve click করব ঠিক আছে সেখান থেকে two two থেকে এর থেকে এখানে save or to recovery information এখানে just আপনি এটা নিয়ে আহ এটা দেওয়ার পর এখানে যদি টিক না থাকে আপনি টিক দিয়ে দিবেন ঠিক আছে এখানে টিক দেওার পর যত minutes যাই দশ মিনিট বিশ মিনিট একশো মিনিট পর পর আমরা এটা দেখবো তা আমরা একমিনিট দিবো সর্ব নিম্ন হলো একমিনিট এক মিনিট পর পর এখন যদি ওকে দেয় এক মিনিট পরপর automatic সে এর পরে দিতে হবে ঠিক আছে automatic সে আমাদের equipment টাকে সেখান কার এখন দিলাম এখোনি pay করছে তাহলে এক মিনিট পরপর সে automatic আমাদের তা নিয়ে আসা করি আজকের ns word two thousand seven যারা উসে করতে ছেন কিচিৎ চমৎকার ভাবে আপনারা বুজতে পারছেন আহ তো আপনাদের get up নিয়ে আর একটা কথা বলে রাখি সেটা হলো যে আপনারা সেটা হলো বেক্তিত্ব এটা দিয়ে আপনারা ব্যাটিক কাজ গুলো করতে পারবেন কিন্তু অনেকে আছেন যে ভাইয়া একটু advance জানতে চাই যেকোন আহ এই খানে click করার পর view key, open key, save key, status key, সেগুলো অনেক কিছু আমাদের দেখানো হচ্ছে না ঠিক আছে এর পরে home home এর under এ প্রত্যেকটা button কে ধরে ধরে কাজ করা আমাদের কেবলি কি এখানে অনেক কিছু ছিল option ছিল তারপরে যেমন ধরেন যে এই যে এখানে আমার যত জায়গায় আমার আছে সব তোমার হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা একটু দেখিয়ে দিই তাহলে একটা option আপনাদের শিখিয়ে দিই যেমন আমার আহ আমারে জায়গায় আমি সব চেয়ে তাহলে এই আমারে control c দিয়ে copy করবো অথবা আমি এখন থেকে just click করে copy করলাম তারপরে retach option এ এসব আসার পরে আমার লেখা টাকে এখন আমি এখানে লেখে দিই corer তোমার তারপরে two two two আপনাদের দেখানোর জন্য just করলাম উষ্ণ just এটাকে আমরা normal রাখবো ঠিক আছে কেন ওটা select থাকবে all সাতরা লেখক ok ok এখন এই সব জায়গা তোমার টু টু টু টু সোনার বাংলা আমি টু আমি ভালোবাসি তোমার টু টু টু টু দেখছেন সব জায়গা তে তাহলে এই বারে আপনাদের বিস্তারিত enter key enter তা বলতেছি বাসন্তী এলাকা থেকে এই ভাবে microsoft office এর উপর word, excel, power point আপনাদের বুজতেহবে এখানে তাহলে এখানে একবার শুধু click করার পর দেখেন new new থেকে এই data what is of excel, word, power point axis এগুলোর ভিতর আমরা ঢুকতে পারিতেছি ছয় ঘন্টার video আছে সেগুলো দেখলে আপনারা বিস্তারিত শিখতে পারবেন এবং আপনাদের জন্য বিস্তারিত করা আছে তো যাদের প্রয়োজন হয় আপনারা আমাদের নিচে number দেওয়া আছে যোগাযোগ করেন আপনাদেরকে পৌঁছে দেওয়া হবে আর এই video টি আপনাদেরকে দিলাম যাতেকরে আপনারা যারা আহ মোটামুটি নিজের আশেপাশে কাজ খুঁজতে পারেন আপনাদের জন্য আর যদি video টা আপনার এক যেই পরিমান মানে মোটামোটি ভালো লেগে থাকে এই প্রজন্ত তাহলে অবশ্যই নেকটা like দেবেন আর যদি আমাকে সৃষ্টি করেন আমি আপনাদের like, comment গুলো আমাকে ভাল লাগে খুব ভাল লাগে তো just আপনি একটু comment করে জানান যে আপনার কেমন লাগলো এমন কোন option টা আপনার সব চেয়ে বেশি ভাল লাগছে তাই group এ আছে কি ছবি আঁকা থেকে শুরু করে এই চান ওই চান এই সেই যেই কাজটা আপনার বেশি ভালো লাগছে সে আহ cup টা আমাকে comment করে জানান টা খুব ভালো লাগে আমি অনেক খুশি হব আর পরবর্তীতে আপনার কি কি video র প্রয়োজন ঠিক আছে আমরা আপনাদের এই যে আহ আপনারা এই খানেও লিখতেও পারেন অথবা আপনি আমাদের এই যে আমাদের ইয়েতে এই youtube এ একটা page রয়েছে অর্থাৎ youtube channal রয়েছে school গ্রামের school এ এসে just আপনি আপনার কি video দরকার এখানে আমরা আপনারদের প্রয়োজনীয় একটা salary sheet, geather sheet কত শিক্ষক video দিচ্ছি সব আপনাদের প্রয়োজনে english আহ তো আপনাদের যেই video টা প্রয়োজন just এখানে এসে আমাদেরকে discustion এ এসে তারপরে comment করতে আমাদের দরকার ঠিক আছে আমার এই ভাই বলছিল DVD র প্রয়োজন just আপনারা আহ এখানে এসে আমাকে জানান তো আমরা আপনাদেরকে সেটা provide করবো ইনশাল্লাহ তো ভালো থাকেন আল্লাহ্‌ হাফিস

আসসালাম ওয়ালিকুম। ওয়ালিকুম আসসালাম। কি অবস্থা? আলহামদুল্লা ভালো তোর? হ্যা আলহামদুল্লা আছি ভালো। শুনলাম নাকি আপনি অসুস্থ। কি হয়েছে তোর? হ্যা অসুস্থ হচ্ছে ঠান্ডা তার ওপর আবার মাথা ব্যাথা যেটা নিয়ে খুবই খারাপ অবস্থায় আছে হ্যা whether এর কারণে এখন অনেকেরই ঠান্ডাটা খুব বেশি মাত্রাই লাগতাসে আর মা ঠান্ডা টা যেমন তেমন আমার হ্যা আমারতো মারাত্মক।

হ্যা আমার বাসায় আমার নানুর diabetes । তারপর হচ্ছে যে gastric সমস্যা এগুলো নিয়ে আছে। সবাই অসুস্থ কম বেশি।

হ্যা সবার শরীর স্বাস্থ্য এর দিকে খেয়াল রাখা উচিত। কিন্তু মানে বাঙালি মানুষ বুঝুস তো। ভোজন রসিক খাওয়া দাওয়া এর ক্ষেত্রে অনেক সময় হয় কি তারা maintain করে চলেনা তার কারণে অনেক সময়। বিভিন্ন ধরনের অসুস্থতার সম্মুখীন হতে হয়। হ্যা সেটাই আসলে এই gastric সমস্যাটা আমাদের মানব দেহের জন্যে মারাত্মক ক্ষতিকর সেটা তার জন্যে তো।

হ্যা এটা খুব ভয়ঙ্কর একটা রোগ তারউপরএ diabetes ওই টা অনেক ভয়ঙ্কর একটা সমস্যা। diabetes এর রোগীদের খুব sugar জাতীয় কোনো কিছু খাওয়াই যায় না। তাই ওরা মানে অনেক আনন্দ থেকেই মানে বিহত হয় কারণ হচ্ছে যে আমরা বাঙালি যেহেতু সেহেতু আমরা খাবারের দিক থেকে আমরা মানে আনন্দটা পাই। আসলেই কিন্তু কিছু করার নেই তো আসলে অসুস্থতায় এত সব কিছু তো আর সবাই নিয়ম কানুন মেনে চলেনা এমনকি আমি নিজেও না আমার কাছে জিনিসটা। করলে আমার মাথা ব্যাথা বাড়বে আমার মাথা ব্যথার মূল কারণ তো সে জানিস depression তো এটা থেকে আমার মাথা ব্যথার বড়ো ধরনের সমস্যা migraine সমস্যা কিন্তু মাথা ব্যাথার জন্যে সব চেয়ে বড় রোগ। এক কাজ কর তুই ডাক্তার দেখা doctor পরমর্শ অনুযায়ী চলাফেরা করার চেষ্টা কর আর depression টা আমরা যে অতো টা হালকা ভাবে নিচ্ছি ওই টা কিন্তু আসলে। ততটা হালকা নয়। ওইটা হচ্ছে মনের রোগ। আমরা শরীরের রোগ হলে যেমন doctor দেখাই মনের রোগের জন্যেও doctor ব্যাবস্থা করা উচিত। নাহলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের বড়ো। কোনো ক্ষতির সম্মুখীন হব কারণ depression থাকে রোগী এরা বেশিরভাগই মানে আত্যহত্যার মত মহা মানে মহা পাপ করে থাকে। তাই উচিত আগে ডাক্তার দেখানো। tension depression এগুলোকে আমরা যত হালকা ভাবে নিই।

হ্যা! তা ঠিক আছে কিন্তু আসলে আমাদের কিন্তু সাস্থই সম্পদ। অথচ আমরা সেই স্বাস্থের দিকে কোনো খেয়াল করিনা খেয়াল রাখিনা। হ্যা আসলে আমরা সাস্থ্যএর দিকে কোনো খেয়াল রাখিনা। আমরা যখন । আমরা যখন বুঝি যে এই জিনিসটা আমার ক্ষতির কারণ যেমন আমার allergy সমস্যা আছে আমি জানি যে আমার allergy জাতীয় যেকোনো খাবার খেলে আমার allergy টা বেড়ে যাবে তারপরে আমি তারপরে ওইসব জিনিস avoid করিনা তারপরে হচ্ছে যে। আম dust allergy হম ধূলাবালির থেকে দূরে থাকা। আমি ধূলাবালির থেকে দূরে থাকতে পারিনা যেহেতু মেয়ে মানুষ ঘরের কাজ করতে হয় একটু একটু। যেদিন একটু মোছা টোচা হয় সেদিন কী হয়। হাত ফুলে যায় হাচি কাশি এরকম বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় হতে হয়। doctor দেখাস নাই? হ্যা doctor বলছে ধূলাবালির থেকে দূরে থাকতে, সাবধানে থাকতে, mask পড়তে, তারপরে gloves পরে কাজ করতে। হ্যা এইটাই করবি নিয়ম শরীর সাস্থ্য ভালো রাখতে হলে কিছু নিয়ম কানুন আছে।

তোর এখানে কি loud speaker? তাতে আবার হচ্ছে কি আমার এখানে loud speaker না।

আচ্ছা শুন।।

এখানে হয় কি মেয়েদের মেয়েদের বিভিন্ন রকমের সমস্যা হয়। তো এইসব কারনে মেয়েরাও অনেক ক্ষেত্রে মানে। অনেক সমস্যার সম্মুখীন হয় যেমন শরীর সাস্থের কথা বলত তো। আমাদের এখানে একটা মেয়ে মানে গরীব সে মানে জরায়ু cancer এর রোগী কারণ সে। বিভিন্ন ধরনের নোংরা কাপড় ব্যাবহার করতো তারপর হচ্ছে tissue তুলা ব্যাবহার করতো। এগুলো কিন্তু উচিত না। আমাদের সবার উচিত সাস্থ্য সম্মত sanitary napkin use করা সেটা অনেকেই জানেনা কিন্তু আমাদের দেশে এই sanitary napkin যে পরিমান দাম সবাই তো এই জিনিসটা কিনতে পায়না। ঠিক আছে সবার কেনার সামর্থ থাকেনা। এই জন্যে বেশিরভাগই মানুষ জরায়ুর সমস্যা হচ্ছে cancer জরায়ুর cancer হচ্ছে। জরায়ুর timour হচ্ছে। এরকম সমস্যার সম্মুখীনও হচ্ছে।

সেই জন্যেই হচ্ছে যে মানে সরকারের এইটা নিয়ে উদ্যোগ নিয়ে sanitary napkin দাম কিছুটা কমানো। কারণ হচ্ছে যে সবাই ইটা যাতে affordable হয় ওইরকম একটা দামে আনা। আর কি জানে একটা অনেকই আছে tissue use করে tissue use করলে অনেক সময় হয় কি tissue রক্তের সাথে হয়ে এতে জরায়ু তে জমা হয় এবং মানে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। তো এইকারনে উচিৎ মানে tissue মানে অবশ্যই পরিহার করা। হ্যা tissue use করা আসলে ঠিক না। এইভাবে ধর এক number এর কাজ টা সেরে ফেলার পরে অবশ্যই ন্যাকড়া use করতে হবে । হম ঠিক আছে এই কারণে সবাই tissue use করে। অনেক ভয়ংকর ভয়ঙ্কর রোগের সন্মুখিন হচ্ছে আমাদের আসে পাশে গরীব জনগোষ্ঠী এবং। তারা এমন রোগের সম্মুখীন হচ্ছে কারণ তারা সাস্থ্য সচেতন না। তারা hygiene মেনে খাবার খায়না। যেমন হচ্ছে যে পচা বাসি খাবার তারা খেয়ে থাকে যেটা শরীরের জন্যে ভালনা। তারপর অনেকে আছে unhealty any type use napkin । হ্যা এগুলোর জন্যেই আমাদের সচেতনতা বৃদ্ধি করা আমরা যারা স্কুল কলেজে পড়ি। তারা উচিত সচেতনতার সাথে এগুলো নিয়ে কথা বার্তা বলা। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের NGO আছে যারা এগুলো নিয়ে খুব কাজ করতেছে। এখন সরকার ভালো একটা উদ্যোগ নিচ্ছে হ্যা NGO লোকেরা তো প্রত্যেকটা জায়গায় বাড়ি বাড়ি গিয়ে সরকারি ভাবে তারা এর উম দুস্থ অসহআয় যারা আছে এবং যারা সবল আছে তাদেরকেও কিন্তু এ বিষয় টা নিয়ে অবগত করতেসে । যে শরীর সাস্থ্য সম্পর্কে কিভাবে খেয়াল রাখবে কিভাবে? রোগ প্রতিরোধ করা যায় এসব সম্পর্কে তথ্য দিচ্ছে আর যারা অসহায় তাদেরকে কিন্তু ওষুধপত্র দিচ্ছে। free তেই দিচ্ছে। কিন্তু আমাদের নিজেদের সচেতন হওয়া উচিৎ প্রত্যেকটা বিষয়ে আমাদের নিজেদের সচেতন হওয়া উচিত। কিন্তু একটা জিনিস আমাদের গ্রামাঞ্চলে রয়ে গেছে সেটা হচ্ছে যে বাল্য বিবাহ এটার কারণে কিন্তু মা এবং শিশু উভয়ের সাস্থ্য ঝুঁকিতে। অপুষ্টির মত বিভিন্ন ধরনের রোগের সম্মুখীন হতে হচ্ছে মা এবং শিশুকে। বয়সের আগে গর্ভধারণের কারণে অনেক মেয়েরাই অকালে মৃত্যুবরণ করতেসে। যেটা ওদের সাস্থ্য ঝুঁকি রেখে অনেকে বাচ্চা জন্ম দিলেও তাদের শরীরে নানা ধরনের প্রতিবন্ধকতা দেখা যায়। আমাদের উচিত গ্রামাঞ্চলে এসব নিয়ে সচেতনতা বৃদ্ধি করা। তাতো অবশ্যই। কিন্তু আমাদের মানব দেহের জন্যে অপূর্ণ রোগই কিন্তু আমাদের জন্যে ভালো না সব সব যেকোনো ধরনের রোগই আমাদের জন্যে ক্ষতিকর। আমরা নিজেরা মানিনা এইখানে সরকার ব্যাবস্থা নেই বা কি হবে আমরা নিজেরাই জিনিসটা নিয়ে সচেতন না। একটা রোগ নিয়ে আমরা সচেতন না। এই যে gastric এর যে সমস্যাটার কথা বললে ওটার। doctor দেখালে ডাক্তার যে নিয়ম অনুসারে খাইতে বলত ওইভাবে যদি না খায় তাহলে পরবর্তী দেখা গেছে এক বছর যাওয়ার পর যদি gastric সমস্যাটা থাকে তীব্রভাবে পেট ব্যাথা শুরু হয়। প্রতিনিয়ত পেট ব্যাথার কারণে সবাই কি করে হ্যা পেট ব্যাথা না পাহ নাপা খেয়ে নেয়। নাপায় কিন্তু এরকম আরো অনেকটা রোগের সৃষ্টি করে। তো এটা ভালো doctor না দেখিয়ে ডাক্তারের নিয়ম কানুন না মেনে চলে তার কারণে হচ্ছে ulcer পরিণত হয় তখন কিন্তু operation লাগে। হ্যা বড়দের চিকিৎসা লাগে তো। সমস্যা হচ্ছে যে আমরা করি কি যেকোনো রোগের জন্য ওষুধ মানে doctor prescription অনুযায়ী না খেয়ে নিজেদের ইচ্ছে অনুযায়ী খেয়ে ফেলি। যেটা আমাদের শরীরের জন্যে অনেক ক্ষতিকর।

তারপর হচ্ছে priod এর পেট ব্যাথা। তারপর হচ্ছে প্রসব যন্ত্রণার একটা পেট ব্যাথা. তো appendix side পেট ব্যাথা। এক একটা ব্যাথা আসছে কিন্তু প্রত্যেকটা ব্যাথার আলাদা আলাদা ওষুধ আছে। কিন্তু আমরা সবাই কি করি normal একটা ব্যাথা হইলে আমরা কি করি নাপা খেয়ে ফেলি। জোর আসবে নাপা মানে এটা আসলে কি সবাই মানে সবাই তার doctor শরণাপন্ন না হয়ে এইরকম একটা কাজ করার কারণে। নিজেকে অবহেলা করার কারণে বড়ধরনের রোগ হয়ে যায় হ্যা আমাদের সকলেরই উচিত এই আমার মাথা ব্যাথার জন্যে আমি কত রকমের চিকিৎসা করলাম। আমি নিজে মাথা ব্যাথার জন্যে কত রকমের চিকিৎসা করলাম নিজে হচ্ছে নাপা tablet কি হিসেবে doctor শরণাপন্ন না হয়ে এগুলা খাইছি তারপর আমি বেশিরভাগ দেখলাম যে অতিরিক্ত চিন্তার মধ্যে পড়ে যাই। বা কোনো একটা নিয়া ভাবি তখনই আমার আস্তে আস্তে মাথা ব্যাথাটা এত ভাবে শুরু হয় এই ব্যাথাটা আমার ওষুধ না খেলে আমার ভালো হয়না। আমার মাথা ব্যাথা migraine দেখা দিচ্ছে তাই পরীক্ষা করেছিলাম তখন migraine এর সমস্যা। ধরা পড়ছে আর কি এখন এটা থেকেও তো প্রতিকার পাওয়ার কোনো উপায় নেই মানে ব্যাথাটা শুরু হইলে আমার ওষুধ খেতে হবে। কোনো মলম বা কোনো বা কোনো ইয়াতে কাজ হবেনা normally ডাক্তারের যে ওষুধ টা দিয়েছে এই ওষুধ খেতে হবে। ঠিক আছে আর ডাক্তারও তো sunglass দিইসে কিন্তু sunglass কোনো কাজ হয়না। হ্যা তুই তাই এখন সাবধানে থাকবি নিজের যত্ন নিবি নিজেকে যেভাবে পরিপাটি রাখা যায় যেসব উপায়ে নিজেকে সুসাস্থবান রাখা যায় ওই রকম কাজ গুলো করবি। আর সবাইকে সচেতন করবি যে। এসব কাজ করা উচিত না কারণ হচ্ছে যে আমরা যে painkiller খাই ওটা আমাদের শরীরের কোষ ধ্বংস করে দেয় যেটা আমাদের পরবর্তিত অনেক বড় ক্ষতির সন্মুখিন করতে পারে। তাই আমাদের সকলের উচিৎ আমাদের।

paracetamol দেওয়ার কোনো নিয়ম নেই তারা doctor prescription ছাড়া কোনো ওষুধ নেওয়া যাবেনা সরকারের উচিত এই উদ্যোগটা নেওয়া। কারণ হচ্ছে সরকার যদি এই উদ্যোগটা যত দ্রুত নেবে ততো দ্রুত বাংলাদেশের মানুষ। শেষ মানে এই সব সমস্যার থেকে বের হয়ে আসবে। হ্যা আচ্ছা ঠিক আছে তুই এক কাজ করবি। আচ্ছা শোন আমি একটা কথা বলি যে diabetes সমস্যার কথা যাতে বলতো ওইটা আসলে নিয়মিত হাটা চলা করতে হবে, sugar free খাবার খেতে হবে তো ভাল ডাক্তার দেখাইলে ডাক্তারের যে নিয়ম কানুন কথা বলবে পালন করতে হবে ঠিক আছে আর ওজন কতটুকু আছে সেদিকে খেয়াল রাখতে হবে খাবারের প্রতি। একটু সচেতন হতে হবে। তো ইয়ে করে।

হ্যা সেইসব নিয়ে আমি কথা বলবো আমার নানুদের সাথে কারণ হচ্ছে যে তারা যেহেতু বৃদ্ধ মানুষ অনেক কিছুই বুঝেনা তাদেরকে আরো ভালো করে বুঝিয়ে দিতে হবে। এখন তো শীতকাল না এখন তো ঠান্ডা হাছি, কাসি এগুলা লেগেই থাকবে। এগুলা থেকে বেরোতে লাগবে। সবাই কি বলতো যেই কারণে আমার গরম গরম কাপড় use করা দরকার। রোদ রোদ উঠে যায় বিদেশ অবস্হা সকালে গিয়ে রৌদ্রের যে vitamin d পাওয়ার দরকার আছে হম শরীর সাস্থ্য আমাদের। ভালো রাখতে হবে কারণ তো সাস্থ্যই হচ্ছে সম্পদ। হ্যা সাস্থ্যই সকল সুখের মূল। আচ্ছা সুমি শোন আজকে তাহলে call টা কাটি আরেকদিন কথা হবে। সবার যত্ন নিস নিজের যত্ন নিস

এই সবার একই অবস্থা। কেন আবার শরীর কি হলো? ঠিকই তো ছিল

যা বলেছিস। হ্যাঁ যা বলেছিস বাবা এখন মানে একটু সাবধানে থাকাটাই ভালো কারণ দেখছিস তো আশপাশে এখন covid তো গেছে ওই তো একটা মানে পর্ব শেষ হয়েছে মোটামুটি তারপরে এখন আবার এই ডেঙ্গু পর্ব মোটামুটি কিন্তু ভালো রকমই চলছে চারিদিকে। এই আমাদের, আশপাশে তো অনেকেরই দেখলাম এরকম মানে ডেঙ্গুর একটা বেশ প্রভাব এখানে রয়েছে আমাদের এলাকাতে বেশ অনেকেরই ডেঙ্গু হয়েছে। আর তোদের ওদিকে কি খবর? মানে আশেপাশে কি ডেঙ্গু টেঙ্গু কিছু,

হম হম,

হ্যাঁ সেই আসলে কি এখন শীত কালটা মানে শীত কালে সময়টা হয়ে গেছে কিন্তু শীতটা পড়েনি। যে কারণে আরো বেশি সমস্যা হচ্ছে চারি দিকে আর মানে সর্দি কাশি তো এমনি, যখন ঠান্ডা থেকে গরম গরম থেকে ঠান্ডা হয় তখন তো এমনি এই সমস্ত গুলো এমনি বেড়েই যায় আমরা জানি আর তার সাথে সাথে এখন এখন আরো বেশি করে হচ্ছে ডেঙ্গুটা আশপাশে আমাদের এদিকেও তারপরে আবার আহ পৌরসভা থেকে অবশ্য যথেষ্ট উদ্যোগ নিয়েছে আহ ওরা ওই উম যখন প্রচন্ড হচ্ছিলো এখন একটু আহ ডেঙ্গুর প্রকোপটা একটু হলেও কমেছে মাঝ খানে অনেক, কি হয়েছিল মানে প্রতি পাড়ায় পাড়ায় প্রায় উম আহ দু তিনটে বাড়িতে দেখা যাচ্ছে এরকম দু তিন জন করে affected আসলে কি হচ্ছে একটা বাড়িতে,

ওই করে হচ্ছে কি যে বাড়িতে হচ্ছে সে বাড়িরই দু তিন জন আর কি আহ affected হয়ে যাচ্ছে। আর ওটা প্রথমে বোঝা যাচ্ছে না তো ঠিক করে এমনি সবাই ভাবছে যে এখন যেরকম ঠান্ডা গরমের জন্য সর্দি কাশি হয়েছে জ্বর জ্বর ভাব যেরকম একটা থাকে। ওই জন্য অনেকেই আহ first এ ডাক্তার টাক্তার দেখাচ্ছে না ঠিক করে। এবার যখন দেখছে যে প্রায় তিন চার দিন হয়ে যাচ্ছে জ্বর কমছে না বা সাত দিন হয়ে যাচ্ছে তখন যাচ্ছে ডাক্তারের কাছে। এরকম করে আমাদের এইখানে কাছাকাছি একজনের এরকম মারাও গেছে একজন ডেঙ্গুতে তখন

ওই এ এটাই কারণ, কারণ প্রথমে সবাই অবহেলা করছে ঠান্ডা সর্দি কাশি বলে তারপরে যখন ultimately গিয়ে ধরা পড়ছে তখন platelet count এতটাই কমে যাচ্ছে গিয়ে রুগীর, মানে treatment করে কোনো লাভ হচ্ছে না।

তো তোদের ওখানে মানে পৌরসভা থেকে সমস্ত campaign ট্যাম্পেন আহ ডেঙ্গুর জন্য কি করছে?

আমাদের হাতে তো সবটা সম্ভব নয় আমার পুরো এলাকা তো একটা ব্যক্তিগত একজনের পক্ষে সম্ভব নয় এই জিনিস গুলো করা। আমাদের এখানে যেরকম আমরা দেখেছি যে উম করেছে সমস্ত কিছুই কিন্তু, প্রথমের দিকে ওরা অতটা বেশি care করছিলো মানে অতটা খেলায় করছিলো না আর কি জিনিস গুলো যে কারণে আবার আহ আমাদের একটু চিঠি দিতে হয় পৌরসভাকে তারপর আমাদের এখানকার যে আহ, Counselor আছেন ওনাকে একটুখানি আঁ কয়েকবার বলা হয়েছে কিন্তু তারপরে উনি আহ যথেষ্ট সহযোগিতা করেছে আমাদের এখানে যে club রয়েছে club থেকে আমরা নিজেরাই একটা এরকম উদ্যোগ নিয়েছিলাম যে একটা রবিবারে ওরকম মানে তখন আর কি খুবই ডেঙ্গু হচ্ছিলো প্রতিটা ঘরে ঘরে মোটামুটি জ্বর ডেঙ্গু এরকম ছিল। এক একটা পাড়াতে বেশ অনেক

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর এটা তো হবেই এটা তো আদেও আরো এখন এটা হবেই কারণ মানে covid এর পরবর্তী, আমাদের স্বভাব বল সব কিছুই একটু পাল্টে গেছে কারণ এই covid এর সময়টা এতটা বেশি আমাদের নিয়মের মধ্যে আমাদের থাকতে হয়েছে যে কারণে কি হয়েছে আহ মানে হঠাৎ করে এখন যেহেতু একটু খানি সবটা স্বাভাবিক ভাবে আবার স্বাভাবিক ছন্দে চলে এসছে। তো আমরা আর পুরোনো জিনিস গুলো যা যা follow করছিলাম বার বার হাত ধোয়া বা এই আর কি হ্যাঁ এটাই একটা মানে একটা গা ছাড়া ভাব চলে এসছে না ওই কারণে তারপরে খাওয়া দাওয়া তখন আমরা প্রচুর মানে ফল জাতীয় জিনিস তখন ঘরেতেই হোক বা যাই হোক খাচ্ছিলাম আমরা সবাই মোটামুটি কিন্তু এখন আবার সেই গুলোও গেছে মানে এই উম যখন ঠান্ডা গরম change হয় তখন কিন্তু এই মরশুমে যে ফল গুলো আছে সেগুলো যদি আমরা ঠিক করে খাই। সেটাও কিন্তু অনেকটাই সাহায্য করে এবার আমরা আহ মানে খুব একটা তো মানে হ্যাঁ, তো যতক্ষণ না হচ্ছে কিছু ততক্ষন তো আমরা ওরকম ভাবে করি না। যখন একটা ঝামেলা কিছু হয়ে গেলো তখন গিয়ে আমাদের একটা না এবার করতে হবে এবার খেতে হবে এই জিনিস গুলো করা হয় আর কি তার আগে অব্দি তো আমরা নিজে থেকে কিছু করি না। মানে শরীর যতক্ষন ঠিক থাকে তখন আমরা শরীরকে দেখতে পাই না আর যখন শরীর আসলে বিগড়ে যায় তখনই আর কি খুব নজর দিতে শুরু করি এবার ততক্ষনে যা ক্ষতি হওয়ার হয়েই গেছে। এইটাই একটা সমস্যা আর কি কাকুর শরীর এখন আপাতত ঠিক আছে মাঝখানে আহ একটু শরীর খারাপ হয়েছিল কিন্তু সেটা আর কি তখন যা যা করণীয় সেগুলো আমরা করেছি। Test আহ যা করার সেটা করানো বা আরো আহ special ডাক্তার কিছু দেখানো সেগুলো আমরা দেখিয়ে ছিলাম। দেখিয়ে এবার তারপরে আহ কিছু সামান্য সমস্যা ছিল। কিন্তু তার জন্য ওনার খুব একটা অসুবিধা হচ্ছিলো না। হ্যাঁ তো সেই কারণে আমরা আর তার পরবর্তী উনিও বারণ করলেন যে, যে কোনো চিকিৎসাই চলুক না কেন রুগীর পক্ষে সেটা কিন্তু দীর্ঘকাল ধরে নেওয়াটা একটা খুব কষ্টকর ব্যাপার হ্যাঁ এবার সে প্রচন্ড কষ্টের মধ্যে আছে তখন তো তাকে জোর করে হোক ওষুধ দিতেই হবে তখন তাকে ডাক্তার দেখাতেই হবে। কিন্তু সে যখন নিজে fill করতে পারছে না যে না আমি ঠিক আছি আমি ভালো আছি আমি দৈনন্দিন সব কাজ করতে পারছি তো এমনি আহ মানসিক ভাবেও সে মানে সুস্থই fill করছে আর কি। সেই জন্য আমরা ওই আহ এখন আপাতত আর কি ওষুধ চলছে কিন্তু, আরো আগে যে সমস্ত চিকিৎসা করানো সমস্ত হয়েছিল ঠিক পরিকল্পনা ছিল সে গুলোকে একটুখানি আমরা আহ মানে ইয়ে করেছি। আপাততর জন্য এখন বন্ধ,

সেটাই সে না সেটা করা হয় যেটা মানে আহ মাসে একবার করে মানে doctor এর কাছে নিয়ে যাওয়াটাকে routine check up যেহেতু এখন একটু বয়স ও হয়েছে সেই জিনিসটা করা হয়। হ্যাঁ, যাতে আর কি কোনো রকম বেশি সমস্যা আগে থেকেই না হয়। হ্যাঁ হম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যেমন বাচ্চাদের একটা নির্দিষ্ট ওদের যেরকম হওয়ার পর থেকে এখন তো system অনুযায়ী যেরকম যখন যখন যা যা করণীয়, একদম হ্যাঁ সেটাই ওটাতে একটা সুবিধে মানে এই টীকা দেওয়া বা এই সমস্ত জিনিস গুলোর জন্য কি হয় সব সময় একটা আহ মানে কি বলবো ডাক্তারের সঙ্গে যোগা হ্যাঁ হ্যাঁ যাতে চট করে,

হ্যাঁ ঠিকই বলেছিস আমার বাড়িতেই কয়েক দিন আগে একটা বাচ্চা এসছিল দাদার এক বন্ধুর মেয়ে ও, মানে দেখে আমি ভাবলাম বোধয় বেশ উঁচু class এই পরে কিন্তু তারপরে আমি জানতে পারলাম ও rcently নাকি এক বছর হয়েছে কথা বলতে শিখেছে। এবং সে একে বারে মানে উম মানে, এই বছরই প্রথম সে স্কুলে ভর্তি হয়েছে play school এ পরে। তো সেটাই আমি শুনে একটু প্রথমে অবাকই হয়ে গিয়েছিলাম যে এতবড়ো মেয়ে সে এখন play school এ পড়ছে? তখন বললো যে ও কথা বলতেই পারতো না এবং সেই আহ মানে সমস্যাটা ওরা প্রথম বাবা মা নজর করেছে প্রায় এক বছর পরে আরকি। ওরা ভাবতো যে হ্যাঁ,

যে কারণে ও ঠিক মতন কথা বলতে পারে না। তখন ওকে আবার সেই ডাক্তার দেখানো ওষুধ মানে প্রায় আড়াই তিন বছর ও treatment হয়েছে। তারপরে ওকে speech therapy করা হয়েছে দেড় বছর ধরে।